খাদ্য ও উপাদানি নীতিয় নীতিয় করে শিকারীর মত তা নীতিয়ত নয় ফলে যাবার মানুষ ধীরে ধীরে কৃষি ও কিছু স্থায়ী বাসিন্দার দিকে যেতে থাকে কিছু করবার ফলে পশুপাখি ও সহজে হয়েই গেলো গবাদি পশুপাখির সংখ্যা বেড়ে গেল শিকারী ও পশুপালন করে যে যে পাওয়া যেত তা সবাই ভাগ করে নিত তাই সেই কাজ কাজ ভেদাভেদি টিকে ছিল না তো উম তুলো জামা অনেক অনেক বেশি জটিল সবার যে জমি ও ফলের সবার যে ভাগাভাগি ছিল না ভরার জন্য নিজেদের পড়তে হতো না ফলে কৃষি বদলে অনেকেই কর জন্য কাজ করতে থাকে তাতে কাজ বিভিন্ন যন্ত্রপাতি পাথর ও কাঠের দিয়ে কাঠ দিয়ে সেগুলো বানাতে ফলে সময় মতন আদিম মানুষের সমাজে থেকে জটিল ও উন্নত হইত ব্যবস্থা করা যে অবস্থা দেওয়া হতো এই ভেবে যে এত মানুষ এই অনেক প্রানি সত্যি অনেক বেশি অঞ্চল এই প্রানি অনেকেই তোমায় হারিয়ে গেছে তোমাদের ইয়ে দানকীয় কথা জেনে কিন্তু মানুষের আজও টিকে টিকে আছে বন্যপ্রানীর থেকে মানুষের উন্নতি ও করে এখন প্রশ্ন হচ্ছে এই থাকা ও উন্নত করা সম্ভব হত কিভাবে তারা জন্য অনেকটা ঢাই মানুষের সংকৃতি সংকৃতি বলে এমনিতে নাচগান পোষাক শিল্পীসাহিত্য বোঝে কিন্তু সংকৃতি কথাটার অনেক দিকে রয়েছে খাবার গুড় এসব মানুষের শরীরের দরকার হয় তার বাইরে নানান কাজকর্ম করে মানুষ এসব কাজ কর্মের কিন্তু মানুষের সংকৃতির অংশ যেভাবে বলে আদিম মানুষ ও সংস্কৃতি ছিল পাথরের ভোঁতা হাতিয়ার বানানো ইয়ে সংস্কৃতির মধ্যে পড়ে সংস্কৃতির জন্য গিয়ে কোন পরিবেশ মানুষ নিজেদের উম নিজেদের মানিয়ে নিতে নিতে পারে শীত বর্ষা ও গরমের গরমের সব অবস্থায় টিকিয়ে পড়তে থাকত শিখেছে মানুষ প্রকৃতি পরিবেশ নিজের করে ব্যবহার করতে পারত মানুষ সেই ব্যবহার করার পর গুলো মানুষের

শাল গায়ে জোড়াতে শুরু করল এখনও বা মারা পশুপাখির চামড়া পড়ত যে যে ঠান্ডা হতে বাচতে শাল চামরা দিতে গা ঢেলে উপর বের করল মানুষের সেটা সংস্কৃতি অংশ তবে সংস্কৃতি থেকে সভ্যতার আলাদা ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগ ও দেখে গেল তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায় আদিম মানুষ ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকল থাকল ইতিহাস ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ইতিহাসের কি হলে শুধু পাথরের কথাই থাকে রুচি একদম ভালো ভালো লাগে না খালি নানারকম পাথরের হাতিয়ার কথা রুগিরা দাদুর একদিন বললেন পাথরের নিয়ে এতো চিন্তা কিসের পাথরে তো লেখা থাকে ইতিহাসের কথাই তবে পাথরের ইতিহাস সব নয় তার সঙ্গে মিশে আছে মানুষের জীবন ও সবাই এর বস্তুর দাদু আর ইতিহাসের গল্প শুরু করল খাবার জন্য অন্য অন্য হয়ে ঘুরে বেড়ানো মানুষ একসময় স্থানীয় ভাবে গোসল করে নিজেদের খাদ্য নিজেদের উপাদান করতে শিখল শুরু করল কৃষিকাজ তার পশুপাখি পালন ও করতে লাগল করতে লাগল পাশাপাশি যুগের শেষদিক স্থানীয় বাড়ির কৃষিকাজ এবং পশু পালন কে ঘিরে গড়ে উঠেছে মানুষ জীবনযাএার এভাবে কালে কালে বদলে গেছে মানুষের জীবনযাপনের নানা দিক

হয়েছে যেমন নতুন পাথরের যুগ চাষের কাজ বস্ত মানুষের দরকার হলো স্থানীয় বসতি ও চাষের জমি সেই সময় চাষের জমির পরিমান যে বাড়তে থাকে তেমনি বাড়তে থেকে জমির চাহিদা যে যারা যারা মতে জঙ্গলে করে চাষের জমি বার করতে নিতে নিতে থাকে যারা যত জমি তারা ততো ফসল এভাবে শুরু হল জমির জন্য লড়াই জেট বেঁধে বাস করতে থাকে মানুষদের নিজের মধ্যে একসময় মত অমিল দেখে দিলো কিন্তু নিজের মতো থাকা মানুষদের নিজের মধ্যে একসময় মত অমিল দেখা দিলো অনেক নিজেদের মধ্যে বিবাদ নিয়ে তো চলা যায়না তাই তারা নিজেদের বিবাধ নিজেরাই মিটিয়ে নিলো ঠিক হলো সবাই নিয়ত মেনে চলবে এভাবে সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন আসতে আসতে সভ্য মানুষের জিনিস জিনিসের চাহিদা চাহিদা বাড়লো তাছাড়া প্রয়োজনের সব জিনিস কোনো কোনো একজন মানুষ তৈরী করতে পারে পারেনা তাই প্রথম শুরু হলো জিনিস দিতে জিনিস নেওয়া এরপর এলো সেই সমুদ্রে তার ফলে জিনিস কেনাবেচা করে সহজেই বলে সেই পাথরের যুগ পাথরের যুগ থেকে মানুষ মানুষ জোট বেঁধে শুরু করেছিল পরে তৈরী করা সমাজে মানুষ নানান কাজ করে ব্যস্ত থাকতো এখানে কাজের বিশ্বাস তৈরী হলো মানুষের নানা ভাগ একসময় মানুষ লিখতে শিখলো আর তার প্রয়োজনে এই বর্ণ বা লিপি সেই সেই সময় মানুষ কেবল গ্রামেই নয় নগরেও বাস করতো এভাবেই গ্রাম ও নগরের কেন্দ্র কবে গড়ে উঠলো সভ্যতা আদিম মানুষ যুগে থেকেই ইতিহাস ইতিহাস করলো সভ্যতার যুগ পরদিন class এর সবাই রুবির দাদু গল্প করলো দিদি শুনে তারপর বললেন সংস্কৃতি থেকে সভ্যতা খানিক আলাদা সব মানুষের কোনো না কোনো সংস্কৃতি থাকে তা তোমাদের

দিক মিলিয়ে তৈরি হয় একটা সভ্যতা আহ দিদিমনি board এ একটা ছবি আঁকলেন সবাই মনে মনে দিয়ে যেটা দেখলো দিদিমনি বললেন মানুষ নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখলো একসময় জায়গায় স্থানীয় ভাবে বসতি শুরু করলো কিন্তু সভ্যতা হতে গেলো এইসব আর কতগুলো বিষয় থাকতে হবে গ্রাম ও নগর থাকতে থাকতে হবে উম শাসন ব্যবস্থা ব্যবস্থা থাকতে হবে শিল্পীও স্বল্পতা সল্পতায় নমুনা সভ্যতার একটা বড় দিক আর অবশ্যই লিপি ব্যবহার জানতে হবে সভ্যতা মানুষকে লিপিমালার ব্যবহার সভ্যতা থেকে বড় মাপকাঠি সভ্যতা বলে একদিক জীবন যাপনের উন্নতি বুঝা যায় ধরো যখন তে শিখলো মানুষ বা গুহার বদলে বানালো শিকল বা পাকা বাড়ি আর পাথরের বদলে ধাতু ব্যবহার শিখলো এইসব তা উন্নতির চিহ্ন এগুলো সব সভ্যতার নানাদিক আর এক একটা ভৌগোলিক অঞ্চল ও ঘিরে অনেকটা সভ্যতা গড়ে উঠে তাই

ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতায় গড়ে উঠলো আদিম গরিষ্ঠ সমাজের উম সবার সবার মধ্যে একটি ধারণা ছিল নগর সভ্যতায় সেই থাকতো থাকতো না শাসন গুহা তৈরী হলো যারা গোটা সমাজকে শাসন করতো আর একদল একযোগ যোগ্য করতে এভবেই সমাজে নানা ভেদা ভেদাভেদি তৈরী হলো এটা

মানুষের অন্য সভ্যতার একটি বৈশিষ্ট হলো একে অন্যের সঙ্গে যোগ্য সুবিধার জোট বাধে যেমন সভ্যতার থেকে ধরো যাকে যে যে ব্যস্ত পুতি বানাতো তার যন্ত্রপাতি দরকার হতো যন্ত্রপাতি বানাতে আর পাথরে গরম করার জন্য দরকার হতো পাত্র সেই পাত্র তৈরী করতো কুমোর এভাবে পুতি বানাতে খুবই কারিগর এবং কুমোরের উপর নির্ভর করে হতো এই নির্ভর করা সভ্যতার বড় বৈশিষ্ট আর গ্রাম ও নগর পাশাপাশি টিকে থাকা সভ্যতার জন্য জরুরি

সভ্যতা তবে কোনো সভ্যতার হঠাৎ গড়ে ওঠেনা তার পিছনেও থাকে ইতিহাস আর ভারতীয় উপমহাদেশে

অবশ্যই ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহার বুঝাতো ব্যবহার তখন জানি জানা ছিল না তামা ও পাথর দুটোই ব্যবহার হতো বলে একসময় সময়কে তামা তামা পাথরের যুগ বলা হতো এখন মেহেরগড়ের তামা পাথরের যুগ একটি প্রত্ন কেন্দরের খোঁজ পাওয়া গেছে মেহেরগড়ের পথের থেকে খানিক দূর অবস্তিত এখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার উম নজির পাওয়া যায় একসময় ছিল উন্নিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যা মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন বা

মেহেরগড়ের সবথেকে পুরোনো ছিল বলে অনুমান করা করা যায় সেখানে মানুষের গড় ও জ্যান্ত ছাগল ভেড়া ও ছিল তার গৃহপালিত পশু পশু পাথরের তৈরী যাতা ও শস্য উম যন্ত্রে মেহেরগড়ের পাওয়া গেছে পাথরের ছুরি পশু হারের যন্ত্রপাতি এই মেহেরগড়ের মানুষে বানাতো তবে কোনো ধাতুর তৈরী জিনিস এই সময়ে পাওয়া যায়নি মাহেরগড়ের মাটির বাড়ির রোদে পোড়ানো ইট ব্যবহার হতো যাই বাড়িগুলি এই বেশি ঘর থাকতো কয়েকটি সাধারণ বাড়ি থেকে অনেক বড় প্রশ্নতাত্ত্বিয় থেকে করে সেগুলি শক্ত মজবুত রাখা হতো উপদেশে উপমহাদেশে সবথেকে পুরোনো শক্ত মজবুত রাখা বাড়ি মেহের গড়ে পাওয়া গেছে মেহেরগড়ে সভ্যতার দ্বিতীয় পূর্ব পূর্ব ধরা হয় অনুমানে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত গরম ও যাবে পশুপাখি এর পরে ও প্রমান পাওয়া যায় এখন অবধি পৃথিবীতে সবথেকে পুরোনো মেহেরগড়ে পাওয়া গেছে মেহেরগড়ের পাওয়া পাথরের কাজটি ভারতীয় মেহের গড়ের মাটি পাত্র তৈরী হতো প্রথমদিকে পাত্রগুলি তৈরী করা হতো তখন ও কুমোরের চাকা ব্যবহার শুরু হয়নি তাই এই পূর্বের এবারেও এবারেও শেষের দিক কুমোরের চাকার তৈরী মাটির পাত্র দেখা যায় তাছাড়া বিভিন্ন রকম পাথর ও দিয়ে গয়না তৈরী হতো ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো অনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার তিনশো থেকে খ্রিস্টপূর্ব তিনশো আশি তিন উম তিন হাজার আটশো অব্দ পর্যন্ত মেহের গড়ের সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয় এসব সবার নানা রকম ঘরে এবং করা হতো কুমোরের চাকার মাটি পাত্র বানানোর কৌশল এর পূর্বে ছড়িয়ে পড়েছিল পাত্র পুরোনো আর গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকতে হতো সেখানে এক রঙা দুই রঙা ও বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে তি হিসেবে ও মেহেরগড়ের আয়তন বেড়েছিল ভাবে ব্যবহার শুরু হয়েছিল তবে আরেক আরেক দিক থেকে ব্যবহার জন্য তামা তামা বার করা সহজ ছিলোনা ফলে পাথরের তৈরী জিনিস ব্যবহার ছিল

স্পষ্ট করে সভ্যতা উন্নিশশো একুশ ও উন্নিশশো বাইশ খ্রিস্টাব্দে কেন্দ্রে

নাম হয়েছিল সিন্ধু সভ্যতার কিন্তু পরে সিন্ধু উপতকার বাইরেই এই সভ্যতার অনেকেই কেন্দ্র খোঁজ এই সিন্ধু উপতকায় কেন্দ্র বলেই ভিত্তি নেই ফলে নামে এই সভ্যতা নাম সভ্যতা কারণ সেই ও সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়ে তাছাড়া ছিল এই সভ্যতার সব থেকে বড় কেন্দ্র সভ্যতা ইতিহাসে যুগ সভ্যতা কারণ লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও হয়নি

তাই একে তামা ও bronze যুগের সভ্যতা বলা হয় তামা ও bronze যুগের সভ্যতাগুলির মধ্যে সভ্যতা সব থেকে বড়

খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা যায় ধরা যায় সভ্যতায় তার পর্যন্ত ছড়িয়ে ছিল সাধারণ ভাবে বলা হয় ভারতের উপমহাদেশে এই সভ্যতার তবে তার উত্তরে তবে একটি ও শব্দটার অনেক লক্ষই দেখা গেছে দক্ষিণ ও গুজরাট ও অঞ্চলে সভ্যতা ছড়িয়ে পড়েছিল তবে দক্ষিণ মহারাষ্ট্র বাদ অঞ্চলে এই সভ্যতার ছাপ দেখা যায় সভ্যতার পশ্চিম বর্তমান পাকিস্থানে বহু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রে ক্ষেত্রে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

আর্জেন্টিনা পরবর্তী পেনাল্টি শুট আউটে তার থেকে দুই ব্যবধানে জিতে তাদের তৃতীয় বিশ্বকাপ জেতে এবং উনিশশো ছিয়াশি সালের পর তা প্রথম। আর্জেন্টিনা দুই হাজার দশ সালে স্পেন এর পর দিত্বীয় দল হয়ে ওঠে। তারা তাদের উদ্বাধনি খেলায় হেরে বিশ্ব কাপ জয় করেছিলো, ফ্রান্স প্রথম দল যারা বিশ্বকাপে তিনটি গোল করেছে এবং হেরে গেছে।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 বিশ্ব ranking হলো asso ফুটবলে পুরুষদের জাতিয় দলের জন্য একটি। ranking system যার নেতৃত্বে ছিলো দুই হাজার বাইশ সাল পর্যন্ত ব্রাজিল। দুই হাজার বাইশে ফুটবল বিশ্বকাপের নাম কি ছিলো?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 বিশ্বের সেরা খেলোয়ার কে? obesely

মেসি কি বিশ্বকাপ জিতেছেন?

বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে ফিরে তাকায় অবশেষে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি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 ব্রাজিল আহ সর্বশেসে ফিফা রেংকিং এ ভারতের তার একশো ছয় তম অবস্থান ধরে রেখেছে ফুটবল আবিষ্কার করে কোন দেশ ব্রাজিল বর্তমানে পুরুষদের জাতীয় ফুটবল দলের জন্য ফিফা বিশ্ব ranking এ শীর্ষ শীর্ষস্থান ধরে রেখেছে। ফুটবল আবিষ্কার করে কোন দেশ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 খেলা হিসেবে গ্রহণ করা হয় তখনই তখন খেলাটি মানসম্মত হতে শুরু করে ফিফা ফুটবলের ওজন কত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

ভারত কয়টি ফিফা বিশ্বকাপ জিতেছে উনিশ সো পঞ্চাশ সালে যোগ্যতা অর্জন করলেও তারা কখনো বিশ্বকাপে খেলেনি

সো পঞ্চাশ সাল থেকে টুনার্মেন্ট তাদের কোন এন্ট্রি দেয়নি ভারত কখনোই এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিততে পারেনি কিন্তু উনিশ সো চৌষট্টি এর af এশিয়ান কাপ ফাইনালে উঠেছিল বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর কত? পূর্ববর্তী বিশ্বকাপে জানা গেছে ভারতের সর্বোচ্চ স্কোর দুইশ আঠারো বাই চার যা উনিশে সেপ্টেম্বর দুই হাজার সাতে জার্মানের কিংস্মেড স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে

বিশ্ব কাপের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি কি? হাঙ্গেরি নয়, দক্ষিণ কোরিয়া জিরো উনিশশো চুয়ান্ন তে ছিলো যুগোস্লাভিয়া নয়, যায়ার জিরো উনিশশো চুয়াত্তর, হাঙ্গেরি দশ, নেলসন ব্রাদার এক উনিশশো বিরাশি সালে এটাই ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি বিশ্বকাপে সবচেয়ে কে বেশি ছক্কা মেরেছে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে খেলেছিলেন তিনি তেষট্টিটি ছক্কা মেরে দিলেন, রোহিত শর্মা ভারত থেকে খেলেছিলেন পয়ত্রিশ টি ছক্কা, জর্জ বাটলার কে খেলেছিলেন তেত্রিশ টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং ভারত থেকে একত্রিশ টি ছক্কা দিয়েছিলেন, শেন ওয়াটসন অস্ট্রেলিয়া একত্রিশটি ছক্কা, ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া একত্রিশ টি ছক্কা দিয়েছিলেন, এবিডি বিলিয়র দক্ষিণ আফ্রিকা থেকে খেলেছিলেন তিনি তিরিশটি ছক্কা দিয়েছিলেন। বিরাট কোহলি ভারত থেকে আটাশটি ছক্কা দিয়েছিলেন। কে ছয় বলে ছয় ছক্কা মারলেন? প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মার্সেল গিফ প্রথম খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড এর তালিকায় জায়গা করে নিয়েছে দুই হাজার সাত ওয়ান ডে

আচ্ছা তাহলে এক ঘন্টায় ছয়টি ছক্কা মারলেন কারা? যদি বলো এক ঘন্টায় ছয়টি ছক্কা মারলেন কারা তাহলে বলবো মার্সেল গিফ এরপর ইউবরাজ সিং হলো দ্বিতীয় ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ডেনু কিংস্মিথ, জার্ভান এবং বোলার ছিলেন স্টুয়ার্ড বর্ড, এরা কয়েকজন ই এক ঘন্টায় ছয় টি ছক্কা মেরে ছিলেন ফিফা ফুটবলে কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস অন্য কোন গ্যাসের আগে ফুটবল মূত্রাশয় থেকে বেরিয়ে আসবে কারণ হাইড্রোজেন অন্য গ্যাস থেকে থেকে আলাদা সব থেকে হালকা এবং এভাবে দ্রুত নিঃসরণের হার রয়েছে। অন্যান্য অনেকের মধ্যে পদার্থবিদ্যা বিষয়ে বিস্তারিত পাঠ সহ সাধারণ বিজ্ঞানের ধারণা গুলিতে দক্ষ হয়।

টোটাল ফুটবলের জনক কে ছিল? কতগুলো উপাদান নিয়ে ফুটবল তৈরি ফুটবল ম্যাচ এর শুরুতে চারশ দশ গ্রাম এবং সাড়ে চারশ গ্রাম এরমধ্যে আটষট্টি সেন্টিমিটার অর্থাৎ সাতাশ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 টোটাল ফুটবলের জনক কে? খেলাটি টোটাল ফুটবলারদের আধিপত্য ছিল দা কোচ দিনাস মিচেল দ্বারা বিকশিত খেলার একটি সৈনিক যার চারপাশে দক্ষতা বহুমুখিতা এবং সৃজনশীলতার ওপর দৌড় দেয় যখন উনিশ বছর বয়সে দাচ খেলায় অংশগ্রহণ করে জাতীয় দলে আত্মপ্রকাশ করে এবং আটচল্লিশটি টি আন্তর্জাতিক ম্যাচে তেত্রিশটি টি গোল করেন কোন দেশ সবচেয়ে বেশি ফুটবল উৎপাদন করে? আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ ইয়ে বরাকাতু কি অবস্থা? রহমত আল্লাহে আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর?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 মোটামুটি চলতেছে খুব একটা ভালো সময় কাটতেছে না, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না, মোটামুটি আর কি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

হ্যা অবশ্যই আসলে একটা এইভাবে free সময় যায় সেইগুলা,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 মানে বলতে যাচ্ছিলাম আর কি আপনি কি বলেন. জী জী ঘোরাফেরা থাকবে অন্য ব্যাপার সেটা আমরা সবাই জানি কি বলবেন ওই বিষয়ে আপনি. হ্যা আসলে আমাদের আহ মানে এই যে দেখা যাচ্ছে আমরা তো এখন young generation পড়াশোনা করেই আহ দেখা যাচ্ছে যে আমরা মানে সব সময় একটা business সময় কাটাই boring সময় যায়. বা এইজন্য আমি মনে করি যে দেখা যাচ্ছে যে কোথাও ভ্রমণ করতে গেলে আহ মানে tour দিলে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে আছে এক জায়গায় যাচ্ছেন মনে করেন . দশটা বন্ধু এক জায়গায় হলে এমনি তে আনন্দঘন একটা মুহূর্ত তৈরী হয় তো যাইহোক সস্ত্রিক plan program করে একটা জায়গায় ঘুরতে গেলেন সব বন্ধুদের নিয়ে তো আপনার অবশ্য মনটা ভালো হবে সব দিক থেকে আপনি. হ্যা ভালো একটা অনুভূতি পাবেন আর কি তো এই জন্য আমি মনে করি যে প্রতিনিয়তই আমাদের ভ্রমণ করা উচিত আপনি কি বলছেন এই বিষয়ে?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

নাটোর থেকে কিন্তু অনেক দূর. তাই অনেক কিলোমিটার অনেক মাইল দূরে যাইতে কিন্তু খুব কিন্তু আমাদের কষ্টকর এখান থেকে ধরেন হয় তো বাস যাইতে হচ্ছে তাও ষোলো ঘন্টার মতো কিন্তু সময় লাগে বাসে. ট্রেনে কিন্তু প্রায় ষোলো থেকে কুড়ি ঘন্টার মতন ই কিন্তু লাগে আপনি হয় তো জানেন.

অনেক সময় অনেক অবস্থা হয় যায় সাধারণত বমি তো সবারই হয় আসলে আমারও কিন্তু এমন একটা ব্যাপার যে আমারও কিন্তু হচ্ছে.

mentality এর একটা problem আছে সমস্যা জী সাধারণত আমি সাধারণত কোথাও যদি যাই তাহলে এখন বর্তমানে ট্রেন journey টাই আমার জন্য সুবিধা আমি এখন. ট্রেন journey টাও করি যখন কিছু দিন আগেও গিয়েসিলাম যে চট্টগ্রাম যে হচ্ছে এখন চট্টগ্রাম একটা ওই যে ইয়া জী হচ্ছে উম পাহাড়ে যে সীতাকুণ্ড যে পাহাড় আমরা কিন্তু ওখানে অনেক জাগাতেই ঘুরতে যাই অনেক ছেলে মেয়ে কিন্তু ওখানে যায় ঘুরতে ওখানে একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ. ওখানে কিন্তু একটা মন্দির আছে আমরা কিন্তু ওখানে গিয়েসিলাম আপনি হয় তো জানেন সেটা জী আপনার কোনো কি আছে নাকি যে আপনি কোথাও গেছেন যেমন আমি বললাম. হ্যা অবশ্যই আমি মনে করি সব সময় যে আহ মানে এই যে boringness সময় যায় এগুলার থেকে দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেলে মন টা অবশ্যই ভালো. তাহলে মনে করেন আমি যে ভালো আছি এতো আমি দু একটা আর কি আপনার সঙ্গে share করি আপনার শুনলে অবশ্যই ভালো লাগবে তো আমি যেমন গিয়েসিলাম. চট্টগ্রাম আপনি যেখানে যাওয়ার কথা বললেন ঐখানেও গিয়েছি